নিচ দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছে।

অনেক গাড়ি জ্যাম হয়ে দাঁড়িয়ে রয়েছে সব --

এটি একটি গাড়ির গ্যারেজ ।

এটি হলো হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ এর নিচ থেকে --

তার উপর বিভিন্ন জাহাজ স্ট্রিমার চলাচল করছে।

এ.টি.এম. টিতে চারটে এ.সি. লাগানো রয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে জায় যে জায়গাটা জায়গাটা খুবই সুন্দর।

এখানে একটা ক্লক টাওয়ার ও দেখা যাচ্ছে আ--

টেশন টা সত্যি খুব জমজমাট এবং কি লোক ভর্তি।